এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্চ ।

চার্চ হচ্ছে চার্চে র ঠাকুর হচ্ছে যিশুখ্রিস্ট।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড়ো বাগান।

এখানে আমরা দেখতে পাচ্ছি ফলাহারী একটি দোকান ।

এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী অরবিন্দ পাট্টা ।

পোস্ট অফিস -টির বাইরে অনেক গাড়ি ঘোড়ার জাম লেগে গেছে দুই একজন গাড়ির মধ্যে বসে আছে।

কলেজ রুম টি। রুম টি এখন ফাঁকা। বাট দু একটা ব্যাগ ও রাখা আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে এক্সারসাইজ করছে খেলার প্রস্তুতি নেওয়ার জন্যে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্টেশন -এর উপর একটি খাবারের দোকান আছে।

অনেক লোকই এখানে এসেছে আর কিছু ঠাকুর এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি একটি রাস্তা। রাস্তার ওপর রাস্তার পাশেই একটি ফ্লাট আছে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হোটেল রেস্তোরা।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অফিস অফিস টি অনেক বড়ো অফিস টি একদমই রাস্তার ওপর অফিস এ অনেক লোকজন বসে আছে আর দু একজন বাইক এ করে এসেছে সেই বাইক গুলি তারা স্ট্যান্ড করে।

এখানে দেখতে পাচ্ছি একটি মন্দির ভোলেবাবার মন্দির খুব সুন্দর পরিষ্কার অনেক জনই এখানে পুজো দিতে এসেছে ভোলেবাবার কাছে অনেকেই অনেক কিছু বলতে এসেছে আর হল মন্দিরে সম্ভবত জুতো খুলে রেখে মন্দিরের ভেতরে যেতে হয়।